আইআরসিটিসি তে কেনা ট্রেনের টিকিট পরিচালন করার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব আইআরসিটিসি এর পূর্বের ট্রান্জ্যাকশন্স পরিচালন করা
আমরা দেখব যে টিকিটের স্থিতি কিভাবে যাচাই করে
টিকিট প্রিন্ট করা
টিকিট ক্যানসেল করা
ক্যানসেল করার হিস্ট্রি এবং টাকা ফেরৎ পাওয়ার স্বয়ংক্রিয় ইমেল কিভাবে দেখে
ট্রেন বুকিং করার বেসরকারী ওয়েবসাইট ও হয়
আমরা কিছু প্রচলিত ওয়েবসাইট দেখবো
এগুলি আইআরসিটিসি এর সাথে তুলনা করব
এখানে আমরা আইআরসিটিসি তে পূর্বে করা বুকিং দেখবো আমি আইআরসিটিসি ওয়েবসাইটে লগইন করি

নীচে যাই
মাই ট্রান্সাকশনসহ লিঙ্কে টিপি এখানে বুকড হিস্টরি বিকল্প রয়েছে
বুকড হিস্টরি তে টিপি এটি পাসওয়ার্ড লিখতে বলে
আমি পাসওয়ার্ড লিখি
এরপর গো তে টিপি
এটি বলে যে পিএনআর সংখ্যা কি
এখানে টিকিটের সূচী রয়েছে
এটি নির্বাচন করে গেট পিএনআর স্ট্যাটাস এ টিপুন
এটি বলে যে ওয়েটিং লিস্ট হল 162
আমি এটি বন্ধ করি এটির প্রিন্ট নিতে প্রিন্ট e টিকেট এ টিপুন
এটি এখানে রয়েছে প্রিন্ট এ টিপলে এটি প্রিন্ট করবে
স্লাইডে ফিরে আসি
এখন পরবর্তী স্লাইডে যাই
এখন টিকিট ক্যানসেল করা দেখি
টিকিট ক্যানসেল করাতে হলে কি করব
ক্যানসেল e টিকেট এ টিপুন
এখন আমি যে টিকিট ক্যানসেল করতে চাই তা নির্বাচন করি
আমি এই টিকিটটি চাই না
এটি বলে যে সিলেক্ট ফোর ক্যানসেল
আমাদের এটি নির্বাচন করতে হবে কারণ কখনো কখনো ভ্রমণের সময় আপনি একাধিক ব্যক্তির টিকিট বুক করাতে পারেন
আংশিকভাবে টিকিট ক্যানসেল করা সম্ভব
যেমন 2 জন ব্যক্তির টিকিট রয়েছে এবং আপনি এক ব্যক্তির টিকিট ক্যানসেল করাতে চান
আপনি শুধু সেই ব্যক্তির বাক্স নির্বাচন করুন
এখন ক্যানসেল টিকেট এ টিপুন
এটি বলে যে আরে যৌ সুরে যৌ ভান্ট টো ক্যানসেল থে e টিকেট
আমি ওক তে টিপি
ক্যান্সেলেশন স্ট্যাটাস ডিটেইলস পৃষ্ঠা খোলে
এটি বলে যে 20 টাকা কাটা হয়েছে
89 টাকার টিকিট কেটেছি এবং অনলাইন পরিষেবার জন্য 10 টাকা দিয়েছি
20 টাকা কাটা হয়েছে
আমি 69 টাকা ফেরৎ পেয়েছি এবং যে একাউন্ট থেকে টিকিট কাটা হয়েছিল টাকা সেখানেই টাকা ফেরৎ যাবে
আপনি চাইলে এর প্রিন্ট নিতে পারেন
আমি হিস্ট্রি তে ফিরে যেতে পারি স্লাইডে ফিরে এসেছি
এরপর পরবর্তী স্লাইডে যাই
এখন আমি ব্যাখ্যা করব যে ক্যানসলেশনের হিস্ট্রি কিভাবে দেখে
এটি করতে আমি ক্যান্সেলড হিস্টরি এখানে যাবো
এখন আমি আমার পাসওয়ার্ড লিখি
এরপর গো তে টিপুন
এটি বলে যে ক্যানসেল করা টিকিটের পিএনআর হিস্ট্রি ক্যানসেল করার পরের দিন উপলব্ধ হবে
কিন্তু এটি এখানে অবিলম্বে দেখায়
সকল ক্যানসেল করা টিকেট এখানে তালিকাভুক্ত হবে
স্লাইডে ফিরে আসি
এখন পরবর্তী স্লাইডে যাই
আমি আপনাকে টাকা ফেরতের স্বয়ংক্রিয় ইমেল দেখাবো
আমি ইতিমধ্যে এই ইমেল খুলেছি
এটি বলে যে প্রদত্ত পিএনআর এর জন্য 69 টাকা ফেরৎ দেওয়া হবে
আমি স্লাইডে ফিরে আসি
এখন পরবর্তী স্লাইডে যাই
এখানে ট্রেন বুকিং করার কিছু দরকারী বেসরকারী ওয়েবসাইট রয়েছে
আমরা এখন এগুলি দেখবো
আমি ইতিমধ্যে ক্লিয়ার ট্রিপ খুলেছি
এখন আমি মেক মাই ট্রিপ পৃষ্ঠা প্রদর্শন করি
এখন yatraকম ওয়েব পৃষ্ঠা দেখি
স্লাইডে ফিরে আসি
এরপর পরবর্তী স্লাইডে যাই
এখন আইআরসিটিসি এর তুলনা বেসরকারী ওয়েবসাইটের সাথে করব
আইআরসিটিসি এর সুবিধা কি কি
বেসরকারী ওয়েবসাইটে সকল ট্রেনের সূচী থাকে না
বেসরকারী ওয়েবসাইটের খরচ 20 টাকা বেশী হয়
এই ওয়েবসাইট সকালে দেরী করে খোলে
বেসরকারী ওয়েবসাইট কম সময়ের জন্য উপলব্ধ থাকে
এটি সকাল 10 টায় খোলে যখনকি আইআরসিটিসি 8 টায় খোলে
এখন বেসরকারী ওয়েবসাইটের সুবিধাগুলি দেখবো
কখনো কখনো বেসরকারী ওয়েবসাইট আইআরসিটিসি এর তুলনায় দ্রুত চলে
বেসরকারী ওয়েবসাইটে বিমান এবং বাসের ও বুকিং হয়
ফলে ভ্রমণ সম্বন্ধীয় সকল তথ্য একই জায়গায় পাওয়া যায়
বেসরকারী ওয়েবসাইট পূর্ববর্তী অনুসন্ধান ও মনে রাখতে পারে
আমার ক্ষেত্রে আমি উভয় বিকল্প ব্যবহার করি
এখন টিউটোরিয়াল সম্বন্ধীয় কিছু তথ্য দেখি
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ